এ অনেক গুলো বস্তা রাখা আছে | সেই বস্তার সামনে কিছু ব্যাগ ঝোলানো হয়েছে | ব্যাগ ঝোলানো হয়েছে-- উম বিল্ডিংয়ের উপরে কিছু টপ দেওয়া আছে ।

এখানে একটি নদীতে এখানে একটি পুকুর দেখা যাচ্ছে পুকুরের দুটি পুকুর দেখা যাচ্ছে পুকুরের সামনে ধান চাষ দেখা যাচ্ছে এবং একটি চিয়ার আছে এটা মনে হচ্ছে ঝিল উম এই ঝিলে অনেক মাছ উ মাছ দেখা যাচ্ছে।